দেখো চিত্রটিতে দেখা যাচ্ছে একটি বড় বিল্ডিং বিল্ডিং এর সামনে রয়েছে কিছুটা অংশ ঘাস দিয়ে ঘেরা।

ঢোকার রাস্তা এবং গেটটি বেশ সুন্দর।

দেখো চিত্রটিতে দেখা যাক একটি বাড়ি এবং একটি বাড়ি ইন --

বিল্ডিং টি দেখতেওবেশ সুন্দর সামনের গেট টিও দেখো বেশ বড়।